আছে তো ঠিক আছে তো এখন তো একটা date দেখছি যদি হয় তো তোর exam তখন চেঞ্জ করে দেবো ওটা যখন মার্চের থেকে করে দেবো মে এ করে দেব এপ্রিলে করে দেবো but যদি ধর exam পড়ে যায় যদি তো exam পড়ে যায় তখন তো ধর কিছু করার নেই ticket ধর যদি আগে থেকে কাটতে হয় একমাস আগে থেকে তোর ticket যদি কাটা হয়ে যায় না ওটা ticket তে loss হয়ে যাবে না একজনের জন্য বাকিরা যেতে পারবে না তাও বটে তো ঠিকই আছে এখন ticket কাটছি না যখন একদম exam date বলবে তো সেই হিসাবে কাটবো হ্যাঁ, একদমই ওই হিসেবে কাটলে তো ধর কি বলত ধর exam routine টাও বোঝানো হয়ে যাবে তবে exam র পর ওমনি এমনি করে date কাটবো ticket টা কাটবো আর বন্দে ভারত express তো এখন available তো তাতে কোন অসুবিধা হবে না তাহলে সব দিক থেকে ই হয়ে যাবে তাই না ঠিক আছে তাহলে সব কে বলছি তাহলে ওরে বল ঠিক আছে তাহলে তুই আমাকে জানা তাহলে আমি দাঁড়া তোকে একটু পরে phone করছি আমি একটু কাজ করছি। ঠিক আছে আমি সব কে জানাচ্ছি তারপর তোকে আমি phone করছি ওকে ওকে রাখছি হ্যাঁ রাখ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

জি বেশ এতো এখন মানে অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু বেকার অবস্থায় ঘুরতেছে দেশে এখন আবার,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

হ্যাঁ।